মন্দিরের ভেতরে একটি মূল মূর্তি লক্ষ্য করা যাচ্ছে মূর্তির ডান পাশে বিভিন্ন রকমের আকৃতি আছে।

মন্দিরের উপরে সিলিংয়ে বিভিন্ন রকম জিনিস দেখা যাচ্ছে।

উপরে নাম লেখা আছে এইচ_এল_বি_এম নিউ মডেল স্কুল ।

এবং দু তিনটি বাড়িও রয়েছে।

এখানে একটি ক্ষেত লক্ষ্য করা যাচ্ছে।

বাঁ পাশে একটি গাড়ি আংশিকভাবে লক্ষ্য করা যাচ্ছে।

শোরুম -এ বিভিন্ন রকমের গাড়ি লক্ষ করা যাচ্ছে।

দূরে একটু পেছনের দিকে কিছু সংখ্যক হেলমেট -ও লক্ষ করা যাচ্ছে।

এটি একটি টোল গেটের চিত্র।

এখানে বিভিন্ন রকমের শাক সবজি রয়েছে।

সামনে বাঁদিকে একটি ভারতের পতাকা লাগানো রয়েছে।

পিছন দিকে একটি গাছ লক্ষ্য করা যাচ্ছে।

এখানে দোকানে বিভিন্ন রকম জিনিসপত্র দেখা যাচ্ছে।

এটি একটি অ্যাপারমেন্টের চিত্র লক্ষ্য করা যাচ্ছে।

এখানে লক্ষ্য করা যাচ্ছে সামনে দুটি মানুষ ঢোল বড় বড় ঢোল নিয়ে এগিয়ে চলছে।

বাড়ির সামনে কিছু সংখ্যক ইট রাখা আছে।

বাড়ির সামনে তিনটি টব লক্ষ্য করা যাচ্ছে।

এটি একটি এয়ারপোর্টের দৃশ্য এখানে একটি প্লেন দাঁড়িয়ে রয়েছে।

ভিন্ন রকমের মালপত্র এখানে লক্ষ্য করা যাচ্ছে।

নিচের দিকে একটু বোর্ডে অন স্ট্রেচ লেখা রয়েছে।

পেছনের দিকে দুটি বাস রয়েছে।

ওপরে দু ওপরে ফ্যান লক্ষ্য করা যাচ্ছে।

এটি একটি অ মেডিকেল ল্যাবের চিত্র।

সামনে একটি টেবিল ও চেয়ার রাখা আছে।

পিছনে উপরে এ্যাঁ বেঙ্গল ল্যাবরেটরি লেখা আছে।

এটি একটি নদীর চিত্র লক্ষ্য করা যাচ্ছে।

নদীর আশেপাশে অনেক জমি রয়েছে।

এটি একটি শহরের রাস্তার দৃশ্য।

আয়নার ডানপাশে একটি পর্দা রয়েছে।

এটি একটি জঙ্গল ক্যাম্পের চিত্র লক্ষ্য করা যাচ্ছে।

সামনে একটি সিঁড়ি দেখা যাচ্ছে।

এটি একটি মোবাইল ফোনের দোকানের চিত্র।

পেছনদিকে ভিভো স্যামসেং --

এখানে দুটি বাইক লক্ষ্য করা যাচ্ছে।

কিছু বাড়িঘরও লক্ষ্য করা যাচ্ছে।

বাঁপাশে ওপরে একটি ফ্যান আছে।

বিভিন্ন রকম জিনিসপত্র দেখা যাচ্ছে।

এখানে তিনটে গা চারটে গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

পিছনের দিকে দুটি গাড়ি রয়েছে।